এখানে অনেকগুলি বড় বড় ট্রাক্টর দাঁড় করানো রয়েছে।

এখানে একটি বড়ো পোস্টার লাগানো রয়েছে।

অফিসটি সাদা রঙ করানো রয়েছে।

সামনে একটি লোহার গেট রয়েছে।

ছবিতে একটি বড় দোতলা বিল্ডিং রয়েছে।

ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে।

এখানে একটি বিল্ডিংয়ের বড় ছাদ রয়েছে।

নীচে বইগুলি সুন্দরভাবে রাখা রয়েছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি স্কুলের ম্যাডাম আসে।

সামনে একটি পোস্টার লাগানো রয়েছে।

রাস্তায় একটি অটো দাঁড়ানো রয়েছে।

এখানে ছবিতে একটি বড় ইস্কুল রয়েছে।

এখানে ছবিতে একটা দোকান দেখা যাচ্ছে।

এখানে ছবিতে একটি বড় নদী রয়েছে।

এখানে সবুজ ছোটো ছোটো ঘাস রয়েছে।

দরজায় কয়েকজন লোককে দেখা যাচ্ছে।

নীচে অনেক বড় বড় বাস্ক রাখা রয়েছে।

একটি ছোটো টিনের ঘর রয়েছে।

এখানে একটি ফটোতে একটি মালা পরিয়ে দেওয়া রয়েছে।

দরজায় একটি লাল রঙের পর্দা লাল লাগা রয়েছে।

একটি চেয়ার রাখা রয়েছে বড় বড় জলের ড্রাম দেখা যাচ্ছে।